আহ ওপরে কিছু বোর্ড লাগানো দেখতে পাওয়া যাচ্ছে ।

কিছু বাইক -ও দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি। কিছু মানুষজন ও দেখা যাচ্ছে ।

এবং পাশে আরো কয়েকটি লোকের--

বিল্ডিং -এর বাইরে কয়েকটি বড় বড় পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে।

একটি এস.বি.আই. -এর পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে । একটি এক্সিস ব্যাঙ্ক -এর পোস্টার দেখতে পাওয়া যা --

সামনে একটি টেবিল দেখতে পাওয়া যাচ্ছে টেবিল -টা খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে।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

ঘর দেখতে পাওয়া যাচ্ছে। এবং ঘরের বাইরের দৃশ্য দেখা যাচ্ছে।

পেছনে একটি ফাঁকা জায়গা দেখতে পাওয়া যা--

যেমনটা আমরা দেখতে পাচ্ছি সময়টা হলো সকালবেলা।

কিছু সামনে একটি পোল থেকে এক তার আসতে দেখতে পাওয়া যাচ্ছে এবং চারিপাশে অনেক গাছপালাও দেখতে পাওয়া যা --

জলাশয় দেখতে পাওয়া যাচ্ছে যেখানে--

প্যান্ডেল তৈরী হতে দেখতে পাওয়া যা--

আশেপাশে অনেক মানুষজনকে দেখতে পাওয়া যাচ্ছে এবং কিছু--

এবং রাস্তার পাশেও অনেক গাড়ি দেখতে পা--

বল দেখতে পাওয়া যাচ্ছে এবং পিছনে--

একটা বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে বিল্ডিং -এর বাইরে--

আশেপাশে আরো অনেকজন মানব মানুষজন কে দেখা যাচ্ছে এবং উপরে সিলিং ফ্যান দেখতে পাওয়া যাচ্ছে এবং দেওয়ালে--

একটি দেওয়াল দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে খুব সুন্দর --

এবং খুব সুন্দর পাখির --

সব কালার করে ডিজাইন করা হয়েছে এবং আশেপাশে অনেক গাছপালাও দেখা যা--

যেমনটা আমরা দেখতে পাচ্ছি সময়টা এখন সকালবেলাসামনে--

যেমনটি আমরা দেখতে পাচ্ছি সময়টা এখন সকালবেলা।

কিছু বড় বড় বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে । এবং বিল্ডিং - এর সামনে --

একটি ফাঁকা জায়গা দেখতে পাওয়া যা --

বিল্ডিং -এর বাইরে কিছু বড় বড়--

সামনে একটি গেটের মতোন পোস্টার ও দেখতে পাওয়া যাচ--

অনুষ্ঠান বাড়ির ভিতরের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যেখানে--

পিছনে পি. সি. দেখতে পাওয়া যাচ্ছে।

সামনে একটি চেয়ার দেখতে পাওয়া যাচ্ছে। সিলিং - এ অনেক লাইট জ্বলতে দেখা যাচ্ছে এবং সামনে একটি মানুষও দেখতে পাওয়া --

সামনে তিনটি মানুষকেও দেখতে পাওয়া যাচ্ছে।